আমরা এখানে একটি পার্ক -এর ছবি দেখতে পাচ্ছি। এবং এখানে কিছু রাইডস -ও রয়েছে।

ছবি রয়েছে এরকম রুম -এ আমরা যেকোন রকমের বার্থডে কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারি।

এত আহ বিল্ডিং আহ আর অফিস এর জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা যাচ্ছে যার জন্য আমাদের অক্সিজেন - এর পরিমাণ অনেক কম হ--

এখানে আমরা একটি বড় হাইরোড দেখতে পাচ্ছি যার পিছনে একটি বিল্ডিং এর কাজ হচ্ছে এবং কিছু লোক রাস্তা দিয়ে হেটে যাচ্ছে এবং একটি রিস্কা দাঁড়িয়ে রয়েছে।

ট্রেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় স্টেট ব্যাঙ্ক এখানে আমরা এ. টি. এম. - এ থেকে টাকা তুলতে পারি কিংবা এই ব্যাঙ্ক -এ আমরা অ্যাকাউন্ট খুললে অনেক রকমের সুবিধা পেয়ে থাকি।

এখানে বন্ধন ব্যাংক -এর একটি দৃশ্য দেখা যাচ্ছে বন্ধন ব্যাংক থেকে আপনি বিভিন্ন রকমের লোন নিতে পারেন।